যেখানে যেই বাস -এ করে সব দূরপাল্লায় ঘুরতে ঠুরতে যায়। বিভিন্ন কলকাতার ইসের থেকেও ছারে অন্যান্য জায়গা থেকেও ছারে। বিভিন্ন ট্রাভেলার্স আছে যারা এরকম দূরপাল্লার বাস রাখে ।

আ-আ-অ- বিভিন্নরকমের এখন সমস্ত পার্ক -এই এরকমভাবে গাছপালা দিয়ে সুন্দর সাজানো থাকে। মাঝখান থেকে আলাদা রাস্তা করা থাকে।

এটা জলাশয় বা সমুদ্রের ধার ওরকম কোথাও একটা মনে হচ্ছে যার জন্য এই যে নৌকো-ঠৌক রাখা। ওই সামনেটা জলাশয়। এখানে তো মানে অনেক জায়গাতেই সামুদ্রিক এলাকা যেখানে--

গ্যালারি হতে পারে মানে আমি সিওর না আমি ঠিক বুঝতে পারছি না আর্ট গ্যালারি বা কোনো ওরকম গ্যালারি -র যে এন্ট্রান্স থাকে ওরকম বা ইনস কোনো ভালো ইনস্টিটিউট যেগুলো --

বিশাল বড়ো এরিয়া জুড়ে। যতদূর সম্ভবত এই রাজারহাট আ ওই সাইড -এ। বিশাল বড়ো আর খুব সুন্দর ।

সিভিল ইঞ্জিনিয়ারিং -এর ক্যামেরা-আ দ্বারা-আ --

ব্যাঙ্ক ওইটারই এ.টি.এম. এ--

যদিও উম যতদূর সম্ভবত গড়িয়াহাট বা--

তবে আমি এটার নাম শুনেছি যে রিসোনেবেল প্রাইস -এ অনেককিছু এখানের --

এটা ঠিক মনে নেই। যতদূর সম্ভবত এটা ওই--

এখানে ঘরের অনেককিছু পাওয়া যায় মানে ফার্নিচার বার্নিচার খাট।

তবে কোনো একটা নতুন আ- বেকারি শপ -এ ইনগরেশন লেখাই আছে বেকারি ।

অনেক কিছুই থাকে। দেখতে সুন্দর লাগে ডেকোরেশন -এর জন্য।